টুলটার সামনের সিঁড়িগুলো দেখা যাচ্ছে সিঁড়িতে অনেক বাচ্চারা বসে রয়েছে।

আর উপরে একটা ব্রিজ দেখা যাচ্ছে উম আ ব্রিজ টার তলা দিয়ে লঞ্চ টা যাচ্ছে। ব্রিজ টাও অনেক বড় একটা ব্রিজ ।

এবং সেই আলোটা লউন্জ এর ওপর পরে।

সামনে একটা রাস্তার ছবি দেখা যাচ্ছে পিচ ঢালা একটা রাস্তা।

উপর দিয়ে একটা বড়ো ব্রিজ চলে গেছে। ব্রিজ বাধাই করা রয়েছে।

সামনে একটা স ছবি রয়েছে এটা একটা--

লোকেরা পিঠে ব্যাগ নিয়ে হাতে ব্যাগ নিয়ে রেল স্টেশান এর সামনে দিয়ে যাচ্ছে।

সামনে একটা ঘর দেখা যাচ্ছে। বিশাল বড় হল ঘর।

তো সামনে স্টেজ দেখা যাচ্ছে। স্টেজ টা অনেক দূর থেকে দেখা যাচ্ছে তাই খুব একটা ভাল পরিস্কার বোঝা যাচ্ছে না। স্টেজ এর উপরে অনেক আলো জ্বলছে।

তো সামনে একটা টেবিল দেখা যাচ্ছে টেবিল এর অল্প একটু অংশ দেখা যাচ্ছে। লোকটা টেবিল এর নীচের ডরার টা টেনে বার করছে।

সামনে একটা বড় নদী দেখা যাচ্ছে। নদীটার ঐ পারে দুটো পাহাড়ের টিলা দেখা যাচ্ছে।

সামনে একটা বড়ো লোহার খাঁচা মতো দেখা যাচ্ছে।

রং মাখা অবস্থায় হলি খেলা রয়েছে। হলির সময় ছবিটা তোলা।

এবং গাছপালার ছায়া জলে ওপর পড়েছে জলটা হালকা হলুদ রঙের ছবিটা সকালবেলাই তোলা হয়েছে।

অনেকগুলো ট্যাক্সি দেখা যাচ্ছে। সমস্ত রং বেশির ভাগই হলুদ ট্যাক্সি ।

সামনে একটা বড় বাঁধাই করা অংশ দেখা যাচ্ছে সে জায়গাটা লাল এবং সাদা রঙের।

উপরে একটা ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজ -টাও লাল এবং সাদা রঙে।

সামনে অনেকগুলো মেয়ে একসঙ্গে নাচ করছে। তারা নাচের মঙ্গাই মাটিতে বসেছে । মাটিতে সবুজ রঙের কার্পেট পাতা রয়েছে ।

উপরে আকাশ দেখা যাচ্ছে অল্প গাছপালা দেখা যাচ্ছে।

সামনেই একটা বড় দেয়াল দেখা যাচ্ছে ।

একটা দরজা দেখা যাচ্ছে। দরজার পেছনদিকে একটা কলাপ্সেবল গেট মত দেখা যাচ্ছে।

অ্যা অপারেশন হচ্ছে ছোট একটা দুজন ডাক্তার মিলে অপারেশন করছে তারা যেরম ডাক্তারের ড্রেস পড়ে থাকে ডাক্তারের পোষাক পড়া। এবং মুখে--

মাস্ক লাগানো রয়েছে পেছন দিক থেকে কুকুরটাকে দেখা যাচ্ছে। আলো জ্বলছে এবং তাদের হাতে ছুরি কাঁচি রয়েছে।

ফ্লাট বাড়ি উপরে আকাশ দেখা যাচ্ছে আকাশটা উম হালকা-আ সাদা রংয়ের।

সামনে অনেকগুলো গাড়ির ছবি রয়েছে-এ। লাল রঙের নীল রঙের সাদা রঙের।

আর ছোট গাড়ি বড় গাড়ি এদিকে একটা বড় গ্যারেজ মত বোঝা যাচ্ছে ছবিটা সকাল বেলায় তোলা হয়েছে।

দেওয়ালের ওপর এ এবং কিছু শোকেসের মধ্যে।

এটাতে অনেক ফল রয়েছে কিছু রসুন রয়েছে একটার দিকে একটা সাইডে --

সামনে অনেকগুলো তাক রয়েছে তাকে অনেক বোতল রয়েছে বোতল এবং কিছু প্যাকেট ও রয়েছে সমস্ত তাকগুলো প্রায়--

আর আলো জ্বলছে। আলো জ্বলছে বলেই প্যাকেট গুলো বোঝা যাচ্ছে।